তো এই রকম হয়ে গালে তো অসুবিধা আমি কি করে বুছবো যে ও ওদিকে কে বলেছে না কে বলছে এক তার পর দুই নাম্বার হচ্ছে যে এমন ভাবে বলছে যে মনে হচ্ছে একদম সত্যি কথা হ্যাঁ আমার ফির নামও বলছে আমার নামটা কি করে জানলেও তা আমি বললাম যে ওই আগে বলছে যে লেবুন সেখ বলছেন আমি বললাম হ্যাঁ বলছি তো আপনার নামে এই রকম এই রকম টাকা lottery পাইছেন

phone নাম্বার থেকে বলে কি না lottery লেগে গাছে হামি বললাম বিশাল ব্যাপার আমি তো বললাম ঠিক আছে পরে দেব কারণ আমি তো সঙ্গে সঙ্গে নিয়ে বেড়েই না aadhar card তা তো বাড়ি যাবো তার পর তো দিবো তো এই লেগে হ্যাঁ ব্যাপার তা তেমুনি ফলো করেছো ভালো ব্যাপার কাও কে এটা থেকে সাবধান হয় হম আজ কে তো অনেক কথা বললাম তো আবার পরে কথা বলবো তো ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভালো থেকো আহ হম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

হম বলো.

কাজগুলো দিয়েছিলাম, সেই কাজগুলো করেছিলে.

ওটা সবসময় all time র জন্য কাজটা দেওয়া ছিল কাল রাতে কি করেছিলে? দাদা বলেছিলে

ও বলছে তোর দাদা বলেছিলে?

ওই চিন্তা ভাবনায় কি ঘড়ি দেখে হয়?

আজব পাবলিক তো তুমি নাকি ঘুমিয়ে পড়েছিল, ঘুমের ঘরে চিন্তা করছিলে যেই আমি আকাশে উড়ছি এই আমি plain চড়ছি আমি bus চড়ছি auto চড়ছি

কেন? ছাগল হলাম কেন? মনটা ভুলভাল কথা বলে ওই জন্য

তাহলে কি ক্ষমা পাবে?

তুমি তো বললে না.

না টা তুমি কেন বললে তুমি জানো? হ্যাঁ টা কেন আমি বললাম না তুমি বলো?

কিসের জন্য তাও আমি জিজ্ঞাসা করছি সেতো আমিও জিজ্ঞাসা করতে পারি শম্পা তুই হ্যাঁ টা কেন বললে না? আমি কি করে বলবো বলো? তুমি কেন বলবে না বলো?

কিরে ঠিক আছে না আমি কিছু একটা বলতে গিয়ে আটকে গেলাম . কেন হয় নি? বেরোলো না, বেরোলো না কেন? আটকে গেলো কেন?

আমি বললাম যে তা বলে কি তুমি ক্ষমা পাবে না কেন খাবো না? কিসের জন্যে? হ্যাঁ. আমি জিজ্ঞাসা করলাম. তো তুমি খালি না কেন বললে

কোথায় আমি হ্যাঁ বলেছি. খেলবোনি এরাম করলে কেন খেলবে না? কেন খেলতেই হবে?

কেন খেলবো না? খেলবো না.

খুব ভালো মাথা আগড়ানো. চুল ছাড়া কি কথা?

হম কি? আমি তো আগের দিন বলেছিলাম, , আমি তো আগের দিন বলেছিলাম

কালকে রাত্রিরে আমি তো বলেছিলাম

চুল আজড়ানো. মাথা আজড়ানো. নাকি? কি ছু একটা আমি বলেছিলাম. মাথা ছানা আমি বলিনি

তা কোনটা বলেছো? বললাম যে রেডি হবো. ন্যাচারালি জামাটা পড়লেই তো হয়ে যাবেই. তখন তো আমি বললাম যে আর চুল আঁচড়াবো না. না কেউ বাঁধবো না

হারবে হারবে মুখটা ঘাস দিয়ে বাদলে হবে না? কেন ঘাস দিয়ে বাদলে হবে না?